এখানে সুন্দর একটা অনুষ্ঠান পরিবেষ্ঠিত হয়ে--

ফোন নম্বর সহ যোগাযোগ কিভাবে করা যাবে-এ--

কোনো বা খানাখন্দ নেই পরিষ্কার একটা রাস্তা।

এবং একজায়গা থেকে আরেক জায়গায় যাবে বলে।

হ্যাঁ পাওয়ায এ কোচিং -এ আসে এবং তাদের শিক্ষা গ্রহণ করে।

এটি পাহাড়ের ছবি এই গুহার ভেতরে রাস্তা কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়।

দাঁড়িয়ে তার উম প্রার্থনা শুনছেন এবং প্রার্থনা করবার জন্য দাঁড়িয়েও আছেন অনেকে।

করা লোহার পাইপ -গুলোর অ্যা--

আর পাখির গাছের নিচের এহঃ জায়গাগুলো খুব সুন্দর ছায়া আছে যেখানে বসে সময় কাটাতে পারে দুচারজন এদিকওদিক ঘোরাঘুরি--

ম মহল টা অনেক পুরোনো দিনের যে গঙ্গা নদীর পারে এই জায়গাটা অবস্থিত। এইখানটা ঘুরতে আসার খুব সুন্দর একটা--

অনেক লম্বা একটা করিডোর দেখা যাচ্ছে এটা একটা পুরোনো দিনের আমলের বাড়ি।

যার সামনে প্রচুর বড় একটা উঠান রয়েছে এর করিডোর টা বিশাল বড় এখানে প্রচুর রুম রয়েছে এখানে অনেক রকমের কাজ কর্ম--

চার্চ এবং অনেক লোক একসাথে এখানে প্রার্থনা করতে পার --

নামি দামি হোটেল দা পার্ক বলে লেখা আছে এবং এই হোটেল -টা অনেক--

জন যাচ্ছে এবং সুন্দর ভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে এই প্যান্ডেলটা ।